এবং একজন মানুষ দাঁড়িয়ে তাকা অবস্তায় দেখা যাচ্ছে এবং তাহার গায়ে একটি লাল টিশার্ট দেখতে পাচ্ছি।

আমি এহানে একটি কাপড় দিয়ে বানানো ঘর দেখতে পাচ্ছি।

সে বিল্ডিংএর নিচে আরো কয়েকটি ছোট্ট ছোট্ট ঘর দেখতে পাচ্ছি এবং তিনটি ঘর খোলা অবস্থায় দেখতে পাচ্ছি এবং বাকি ঘর বন্ধ অবস্থায় দেখা যাচ্ছে।

এবং উপরে একটি সাইনবোর্ড রয়েসে।

আমি এহানে একটি গডরেজ দেখতে পাচ্ছি এবং সেই গডরেজের উপরে একটি আয়না লাগানো রয়েসে।

আমি এখানে একটি বাজার দেখতে পাচ্ছি এবং সেই বাজারের মইদ্যে অনেক মানুষ দেখতে পাচ্ছি এবং কিসু মানুষের গায়ে সাদা রঙের কাপড় রয়েসে এবং সেখানে অনেক ফুলও রয়েসে।

তাহার পিছনে অনেক সুন্দর সুন্দর বাতি জ্বলতেসে তাও দেখতে পাওয়া যাচ্ছে।

আমি এখানে কিছু ছুটো ছুটো গাস দ্যাখতে পাচ্চি এবং সামনে কিছু ফুলের টবও দ্যাখতে পাচ্চি।

এবং সামনে একটি গেট দেখতে পাচ্ছি এবং উপরে একটি লা-লাল বাতি জ্বলতেছে তাও দেখতে পাচ্ছি।